ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত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
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
এই টিউটোরিয়ালটি দেখার পর আমরা প্রোপার্টিস উইন্ডো সম্পর্কে শিখব প্রোপার্টিস উইন্ডোতে অবজেক্ট কনস্ট্রেইন্টস পানেল মডিফায়ার্স পানেল এবং অবজেক্ট দাতা পানেল কি প্রোপার্টিস উইন্ডোর অবজেক্ট কনস্ট্রেইন্টস পানেল মডিফায়ার্স পানেল এবং অবজেক্ট দাতা পানেল এর বিভিন্ন সেটিংস কি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
প্রোপার্টিস উইন্ডো আমাদের স্ক্রিনের ডানদিকে অবস্থিত
আমরা প্রোপার্টিস উইন্ডোর প্রথম চারটি প্যানেল এবং তাদের সেটিংস পূর্ববর্তী টিউটোরিয়ালেই দেখে ফেলেছি
প্রোপার্টিস উইন্ডোর পরবর্তী প্যানেল দেখি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
প্রোপার্টিস উইন্ডোর উপরের সারিতে যান
চেইন আইকনে বাম ক্লিক করুন
এটি হল অবজেক্ট কনস্ট্রেইন্টস প্যানেল
এড কনস্ট্রেইন্টস এ বাম ক্লিক করুন
এই মেনুতে বিভিন্ন অবজেক্ট কন্সট্রেন্টসের সূচী রয়েছে
এখানে কন্সট্রেন্টসের তিনটি মুখ্য ধরন রয়েছে ট্রান্সফর্ম ট্র্যাকিং এবং রিলেশনশিপ
কপি লোকেশন কন্সট্রেন্ট এর ব্যবহার একটি বস্তুর স্থান কপি করা এবং তা অন্য বস্তুর জন্য সেট করতে করা হয়
3ডি ভিউতে যান
ল্যাম্প নির্বাচন করতে তার উপর রাইট ক্লিক করুন
অবজেক্ট কনস্ট্রেইন্টস পানেল এ ফিরে যান
এড কনস্ট্রেইন্ট এ বাম ক্লিক করুন
ট্রান্সফর্মের নীচে কপি লোকেশন নির্বাচন করুন
এড কনস্ট্রেইন্ট মেনু বারের নীচে একটি নতুন প্যানেল প্রদর্শিত হয়
এই প্যানেলে কপি লোকেশন কন্সট্রেন্টের জন্য সেটিংস রয়েছে
আপনি কি কপি লোকেশন প্যানেলের বামে ওরেঞ্জ কিউব এর সাথে এই সাদা বার দেখছেন
এটি হল টার্গেট বার
এখানে আমরা আমাদের টার্গেট অবজেক্ট এর নাম যোগ করি
টার্গেট বার এ বাম ক্লিক করুন
তালিকা থেকে কিউব নির্বাচন করুন
কপি লোকেশন কন্সট্রেন্ট কিউবের স্থান স্থানাঙ্ক কপি করে এবং তা লাম্পের উপর প্রয়োগ করে
ফলে ল্যাম্প কিউবের স্থানে চলে আসে
কপি লোকেশন প্যানেলের উপরের ডান দিকের কোণায় ক্রস আইকনে বাম ক্লিক করুন
কন্সট্রেন্ট বন্ধ হয়ে গেছে
ল্যাম্প নিজের মূল স্থানে ফিরে আসে
সুতরাং এইভাবে একটি অবজেক্ট কনস্ট্রেইন্ট কাজ করে
আমরা পরের টিউটোরিয়ালে অবজেক্ট কনস্ট্রেইন্টস এর ব্যবহার অনেক বার করব
এখনকার জন্য প্রোপার্টিস উইন্ডোতে পরবর্তী প্যানেলে যান
3ডি ভিউ তে যান
কিউব নির্বাচন করতে রাইট ক্লিক করুন
প্রোপার্টিস উইন্ডোর উপরের সারির পরবর্তী আইকনে বাম ক্লিক করুন
এটি হল মডিফায়ার্স পানেল
মডিফায়ার বস্তুর নিজের মূল বৈশিষ্ট্য পরিবর্তন ছাড়া বিরুপিত করে
আমি দেখাচ্ছি
মডিফায়ার্স প্যানেলে ফিরে যান
এড মডিফায়ার এ বাম ক্লিক করুন
এখানে তিনটি মুখ্য ধরনের মডিফায়ার রয়েছে জেনারেট ডিফর্ম এবং সিমুলেট
মেনুর নীচের বাম কোনায় সাবডিভিশন সারফেস এ বাম ক্লিক করুন
কিউব একটি বিকৃত বলে বদলায়
এড মডিফায়ার মেনু বারের নীচে একটি নতুন প্যানেল প্রদর্শিত হয়
এই প্যানেল সাবডিভিশন সারফেস মডিফায়ারের জন্য সেটিংস দেখায়
ভিউ 1 এ বাম ক্লিক করুন
আপনার কীবোর্ডে 3 লিখুন এবং এন্টার কী টিপুন
এখন কিউব একটি বল বা গোলকের মত দেখায়
আমরা পরের টিউটোরিয়ালে সাবডিভিশন সারফেস মডিফায়ার সম্পর্কে বিষদভাবে শিখব
সাবডিভিশন সারফেস প্যানেলের উপরের ডান কোণায় ক্রস আইকনে বাম ক্লিক করুন
মডিফায়ার বন্ধ হয়ে গেছে
কিউব নিজের মূল আকারে ফিরে আসে
সুতরাং মডিফায়ার কিউবের মূল বৈশিষ্ট্য পরিবর্তন করেনি
আমরা পরের টিউটোরিয়ালে অন্যান্য মডিফায়ার সম্পর্কে বিষদভাবে শিখব
প্রোপার্টিস উইন্ডোর উপরের সারির ইনভার্টেড ট্রায়াঙ্গেল আইকনে বাম ক্লিক করুন
এটি হল অবজেক্ট দাতা প্যানেল
নির্বাচিত ছেদচিহ্নের একটি সমূহ সেট করতে ভারটেক্স গ্রুপস ব্যবহার করা হয়
ভারটেক্স গ্রুপস এর ব্যবহার কিভাবে করে তা আমরা আরও উন্নত টিউটোরিয়ালে দেখব
শেপ কিস এর ব্যবহার এডিট মোডে বস্তু অ্যানিমেট করতে করা হয়
আপনি কি শেপ কীস বাক্সের সবচেয়ে উপরে ডান দিকে প্লাস সাইন দেখছেন
এর ব্যবহার বস্তুতে নতুন শেপ কী যুক্ত করতে করা হয়
প্লাস সাইন এ বাম ক্লিক করুন
প্রথম কী হল বাসিস
এই কী বস্তুর মূল আকার সংরক্ষণ করে যা আমরা এনিমেট করতে যাচ্ছি
এইজন্য আমরা এই কী সংশোধন করতে পারি না
অন্য কী যুক্ত করতে প্লাস সাইন এ আবার বাম ক্লিক করুন
কে 1 হল প্রথম কী যা সংশোধন করা যেতে পারে
3ডি ভিউ তে যান
এডিট মোডে প্রবেশ করার জন্য আপনার কীবোর্ড tab টিপুন
কিউব পরিমাপের জন্য S টিপুন
মাউস টেনে আনুন
মাপ নিশ্চিত করতে বাম ক্লিক করুন
অবজেক্ট মোডে ফিরে যেতে tab টিপুন
কিউব নিজের মূল আকারে চলে এসেছে
তাহলে স্কেলিং এ কি ঘটেছে যা আমরা এডিট মোডে করলাম
অবজেক্ট ডেটা প্যানেলের শেপ কিস বক্স এ ফিরে যান
কে 1 হল সক্রিয় কী এবং ব্লু দ্বারা চিন্হাঙ্কিত
ডান দিকে শেপ কী এর মান আছে
এই মান নীচে সংশোধন করতে পারেন
0000 মান এ বাম ক্লিক করুন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
কিউব এখন ছোটো হয়
আমরা এগোনোর সাথে সাথে অধিক শেপ কীস জুড়তে এবং কিউব সংশোধন করতে পারি
ব্লেন্ডার টিউটোরিয়ালের এই শৃঙ্খলায় এনিমেট করার সময় আপনি আমাকে প্রায়ই শেপ কী ব্যবহার করতে দেখবেন
পরবর্তী সেটিং হল উভ টেক্সচার
এর ব্যবহার একটি বস্তুতে জুড়িত টেক্সচার সংশোধন করতে করা হয়
আমরা এটি বিশদভাবে পরবর্তী টিউটোরিয়ালে দেখব
এখন আপনি এগোতে পারেন এবং একটি নতুন ফাইল বানাতে পারেন কপি লোকেশন কন্সট্রেন্ট ব্যবহার করে ল্যাম্পে কিউবের স্থান কপি করুন সাবডিভিশন সারফেস মডিফায়ার ব্যবহার করে কিউব একটি স্ফেয়ারে বদলান এবং শেপ কী ব্যবহার করে কিউব এনিমেট করুন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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ
আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি